তাদের পেছনেই অনেক গাছের ঝোপঝাড় দেখা যাচ্ছে ।

যাওয়া আসার রাস্তায় এই ডাকঘর পেরিয়ে আমি যাতায়াত করি।

এই ছবিতে দেখানো ঘরটি কালো এবং হলুদ অথবা নীল বা হলুদ রং দিয়ে পেইন্ট করা।

সুন্দর সাজিয়ে রাখা হয়েছে গাছগুলোকে টবের মধ্যে মাটিতে করে এই গাছগুলি বুনে রাখা হয়েছে।